এইখানে দুটো মানুষ আছে | দুটো বোট আছে জল আছে বগলে গাছ আছে পাহাড় আছে ।

বাইক দেখছি হলদে কালার -এর |

এইখানে একটা ব্রিজ আছে ব্রিজে পারকরফা।

চার পান্জারে জল আছে উহার আগে গাছ আছে আকাশ আছে নীল আকাশ আছে হলদে আকাশ আছে ।

হোয়াটের একটা চীনা আছে মানুষ আছে এএএএ ।

লোহাগলা আছে আর এখানে মন্দিরটা কা রংবেরঙগা |

লোহার গেট লাগা আছে ।

গ্রাউন্ড এ মানুষগুলো খেলছে এইখানে একটা বুড়ো বুড়ো বোর্ড আছে তারপরে কালারফুল বাড়ি আছে।

কেউ বলে দু কালার আছে কেউ বলে নিচে এক কালার তোবড়া ।